পেছনে দুটি লোক দাঁড়িয়ে আ--

দূরে আরো কিছু বাস রয়েছে এটি --

আরো অনেক ছবির সিনেমা র ব্যানার লাগানো আছে।

একটি ছেলে হেটে চলেছে তার পরনে নীল রঙের শার্ট কালো রঙের প্যান্ট এবং লাল রঙের জুতো রয়েছে অনেক গাছপালা রয়েছে পার্ক -এ দেখতে পাচ্ছি ।

বাস টির রং নীল এবং তার ওপরে লেখা স-অ-মির এবং তার পেছনে গাছপালা দেখা যাচ্ছে ।

ছবিতে আমরা একটি বড়ো বিল্ডিং এর সামনের অংশ দেখতে পাচ্ছি ।

ছবিটি একটি মল এর ভেতরের ছবি যেখানে জামা কাপড়ের --

পার্ক - টির গেট -এর ছবি রয়েছে। পার্ক -টির নাম একুয়াটিকা এটি একটি ওয়াটার পার্ক ।

ছবিতে আমরা একটি জঙ্গল দেখতে পাচ্ছি ।

দেখা যাচ্ছে একটি ছেলে কে দেখা যাচ্ছে সামনে কিছু নিচে পরে রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ।

ডানদিকে আমরা অনেক বহুতল আবাসন দেখতে পাচ্ছি ।

এটি মাহিন্দ্রা গাড়ি সার্ভিস সেন্টার এর ওপরে মাহিন্দ্রা সার্ভিস সেন্টার লেখা রয়েছে ।

ভেতরে বিক্রেতাদেরও দেখা যাচ্ছে।

এখানে অনেক গাড়ি সার্ভিসিং এর কাজ চলছে।